সামনে দুটি গাছ এবং জঙ্গল দেখতে পাচ্ছি।

এটা দেখে মনে হচ্ছে একটি খেলাঘর খেলাঘরে বল পাওয়া যায় ব্যাডমিন্টন পাওয়া যায় খেলার জুতো পাওয়া যায় কক -এর রিল পাওয়া যায় জার্সি পাওয়া যায়।

নিচে লেখা আছে এখানে জয়দেবপুর -এর ফিউ সিনিয়ার মাদ্রাস এটি সাধারণত দক্ষিণ দিনাজপুর -এ অবস্থিত।

এই ছবিতে দেখতে পাচ্ছি এইটা একটি খেলার মাঠ ।

খেলার মাঠটা বেশ বড়ো অনেক লোকজন আছে এবং অনেক ছেলেপেলে খেলা করছে অনেকেই ব্যায়াম করছে এবং অনেকেই দৌড়োচ্ছে সামনে একটি গোলপোস্ট আছে।

ওদিক দুপাশে দুটি গাছ দেখতে পাচ্ছি নদীটি এটাতে দেখে মনে হচ্ছে যে খুবই পরিষ্কার আকাশে এবং সুন্দর উম মেঘ দেখতে পাচ্ছি।